সুন্দর একটা অপূর্ব সাজান একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি নানা রকম ডিজাইন করা বিল্ডিং টি এবং কালারফুল মনে হয় কোন রকমের কালার করা হয়েছিল |এখানে সবুজ এবং সাইডে মন্দির মত একটা চূড়াও দেখতে পাচ্ছি ।

এটা আমরা একটা বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর এই বিল্ডিং টি বা-আ- বাড়িটি তৈরি করা হয়েছে গেট টা খুবই সুন্দর এখানে কালো রঙের গেট তৈরি করা হয়েছে এবং বাড়ির রং সম্পূর্ণ সাদা।

কোনো একটা দেবীর একটা মূর্তি আমরা লক্ষ্য করতে পারছি এটা মাটির তৈরী বা পাথর এর তৈরী স্থাপন করা হয়েছে অনেক বড় একটি মূর্তি যথেষ্ট ভাল লাগছে এবং একটা বিল্ডিং এর সামনে এটি স্থাপন করা হয়েছে সেই জন্য আরও এটা অ্যাট্রাক্টিভ বলে মনে হচ্ছে সাদা রঙের এই মূ-মূর্তিটি ।